যার আশেপাশে বড় বড় সবুজ গাছ দেখা যাচ্ছে।

এবং একটা বাইক দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে।

এবং তার পিছনে গার্ডেন রয়েছে একটা এমন একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে।

এর সামনেটা গ্রাউন্ডটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।

এবং এখানে পুরুষ এবং মহিলা একত্রিতভাবে শিব মেলাটাকে উপভোগ করছে।

যার ভিতর লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ।

এবং তারা এখানে এসে ফোটো সোটো তোলেন।

এবং উপর প্রান্তের কালারটা সবুজ এবং পেছনের জায়গাগুলো সবটাই সাদা।

তাতে কিছু বাইক রয়েছে এর সামনে।

এবং স্যুট পড়ে রয়েছে জিন্সের এবং তা জুতোর রঙ খয়রি।

একজন ব্যক্তি সেখান থেকে ক্রয় করে জিনিস নিয়ে যাচ্ছে।